এখানে দেখায় বোঝা যাচ্ছে একটি রাস্তার ধারে একটি বড় গেট আছে তার ওপরে ব্যানার দেওয়া আছে নীল কালার -এর ।

খুব সুন্দর পুলিশ স্টেশন -টি তার ওপর টুনি লাইট লেগে আছে ।

সবুজ এবং নীল কালার -এর বুলু ড্রেস এবং স্টেশন -এ ট্রেন বোঝা যাচ্ছে এখানে ট্রেন আসা যাওয়া হয় ।

এবং একটি লাইট জ্বলছে হলুদ কালার এর।

এখানে বোঝা যাচ্ছে চারিদিকে উম বন জঙ্গল।

এখানে দেখা যাচ্ছে একটি ফাঁকা ময়দানের মধ্যে --

অনেক গুলো চেয়ার লেগে আছে টেবিল লেগে আছে ।

এটা একটি দেখেই বোঝা যাচ্ছে এটি খ্রিস্টান -দের--

ব্রীজ -টির কালার হচ্ছে সাদা পাশে পিলার আছে ঢালাই এর কয়েকটি এর তার পাশে রড বেরিয়ে আছে ।